হ্যাঁ বড় একটা টেবিল সেখানে চায়ের পাতা আছে এখানে কোনো একটি অফিস রুম এটা দেখুন এখানে এখন কর্মীরা নেই।

এখানে এটা পার্ক দেখুন খুবই সুন্দর একটা পার্ক । পার্ক -এর প্রকৃতিটা ভীষণ সুন্দর এখানে দেখুন বাচ্চারা সবাই বাড়ির গার্জেন -এর সঙ্গে বেড়াতে এসেছে।